হ্যা এখানকার আহ এইখানকার যদি আপনি হ্যাঁ এইরকম তো সরকারি আছে সরকারি free ভালো ভালো বড়ো বড়ো সেগুলাও আছে আর তারপর আপনি যদি private এও মানে কোনো.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

আহ টাকাটাও একটু বেশি মানে আপনি প্রথমে টাকাটা pay করেন তারপরে আপনার চিকিৎসা টা হবে এই জিনিসটাও একটা আছে ওই জন্য মানুষ এর কাছে একটু কষ্টকর হয়ে ওঠে

বলেন আপনি কি বলছিলেন?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

আপনি কত নম্বর বাচ্চায় এ মানে সব কিছু আপনার জিজ্ঞেস করবে তারপর report দিবে তারপর যা ওনাদের থাকে করার সেগুলো করে.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

হ্যা খুবই ভালো আচ্ছা যেটা আমাদের এখানে আপনি পেয়ে থাকবেন না একদমই পাবেন না পাবেন না.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

nursing এগিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব এর scope অনেক বেশি আছে মানুষ অনেক বেশি বাইরে থেকে আসে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

আজও পৃথিবীতে থাকতো এরকম একটা জিনিস আছে তারপরে কত জানাই কোভিড এ নিজের পরিবার কে হারিয়েছে কত জনাদের দরে কত কিছু হারিয়েছে তা আর কিছু বলার নেই

মানে কোভিড এর time এ যখন প্রথম lock down লাগে তখন তো মানুষ কোথাও যাওয়া আসা বা কিছু সব কিছুই বন্ধ হয়ে গেছিলো তারপর আপনার ডাক্তার পাওয়াও মানে কপালের ব্যাপার ছিল সেই time এ আপনার ডাক্তার ও দেখছিলো না.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 আমার পরিবার ও বলেন অনেক পরিবারেই এই সব হয়েছে আপনি দেখে থাকবেন কোভিড এর time এ. হ্যা হ্যা তখন এই hospital nursing home গুলো অনেক বড়ো ভূমিকা আমাদের জীবনে পালন করেছে.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

কোভিড এর time এ মানুষ যে কি না কি দিন দেখেছে সেটা যারা ওই time এ পার করেছে তারাই বলতে পারবে যে হ্যা সত্যি. হ্যাঁ একটা ভয়াবহ situation সেই situation কে মানে কল্পনা করা যায় না যে এই situation মানে কারোর জীবনে আবার ঘুরে আসুক এমন একটা situation গেছে.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

আমাদের তো কি না দিন গেছে আমাদের ছাড়েন যারা মধ্যবিত্ত পরিবার তাদের জন্য কত ভয়াবহর গেছে দিন চিকিৎসা করাতে পারছে না ওই জন্য বাঙ্গালোর এই side এ চলে যাচ্ছে.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 আপনার এইখানে ডাক্তারের সাথে আপনি যদি এসেছেন কোনো দিন এই side এ ডাক্তার চিকিৎসার জন্যে বা কিছুর জন্য. না না আজ পর্যন্ত যাওয়া হয়নি আমার. আচ্ছা আচ্ছা সাথে যদি. আপনি বসে কথা বলেন তো বলবেন সত্যিই খুবই ভালো একটা ডাক্তার বলে নয় একশোটা র মধ্যে একশোটাই আপনার অতোটাই ভালো থাকবে.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

আর একটা মানুষ থাকলে আরেকটা মানুষ যাবেই এটা

যতই হোক ওদের থাকা র খাওয়া খরচা টা মানে অত টা ই হয় না.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

না থাকলে কি মানুষ আজ আসতো. হ্যাঁ. হ্যা হ্যা এই একটা জিনিস ভালো মানে আপনি যতটা ভালো ভাবে জানবেন যে কোনখানে এই patient কে দেখালে ভালো হবে.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 হ্যা আমার ও আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো অনেক কিছু জানা গেলো. অনেক নিশ্চয়ই আবার কথা হবে কোনোদিন.